এক সাইডে গাস আসে এক সাইডে গাস নাই।

পিছনে একটা আসে তার সাইডে সোটো রুম ।

সাইডে একটা চেয়ার আছে নীল কালারের।

এইদিকে টিনের শাটার দেখা যাচ্ছে।

এখানে অনে অনেকগিলা কাপড় সাজানো রয়েসে।

কয়টা পিলার -এর খুঁটি আসে উপরে সাদে।